সেরকম এটা কোচিং আমিও আহ সরকারি চাকরি যখন প্রিপারেশন নিছিলাম আমিও কোচিং -ই করতাম সে সময়।

কোনো অম এর কোনো বড় হোটেল মানে যেগুলো ফাইভ স্টার হোটেল গুলো হয় ফাইভ স্টার সেভেন স্টার ওরকম কোনো হোটেল এর এটা বাইরেটা। বেরিয়ে আসার সময় আহ এ মানে বেসিকালি আমি এরকম এরম টাইপ এর লোক আমি ওরকম ফাইভ স্টার হোটেল স এই দেখেছি।

যারা অনেকসময় টুর ট্র্যাভেলস থেকে কোনো উমম বাস ঠিক করে মানে লাইক --

মাঠটায় কোনো একটা ফানসান হচ্ছে বাট --

কাশ মানে আমি যদি সাফিসিয়েন্ট সেই টাকাটা জমাতে পারতাম তাহলে আমি অবশ্যই একটা বিদেশ টুর করতাম।

এখন ইউটিউব -এ অনেক আহ ছেলেমেয়েরা মানে অনেক চ্যানেল আছে যেখানে গল্প বলে।